এটা নীল কালার -এর আর এখানে আলো কম আছে এটা দেখে রাতের বেলার টাইম লা--

আর তার পাশে বিল্ডিং -এর রং হচ্ছে আহ লাল এবং হলুদের কম্বিনেশন তার সামনে একটা মাঠ রয়েছে মাঠটা--

সাদা রঙের মরুতি ভ্যান দাঁড়িয়ে রয়েছে আর কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে কালো কালার এর এন্ড তিনটে গাছ রয়েছে যেটা সবুজ কালার এর গাছ আছে.

আর জলাশয়ের ঐদিকে কিছু আহ সবুজ গাছপালা লক্ষ্য করা যাচ্ছে এন্ড কিছু ঘর বাড়িও লক্ষ্য করা যাচ্ছে।